এমন accident করেছে তুই জেসিবিটা পুরো উল্টে গেছে ঠিক আছে, উল্টে পুরো ভেঙে চুরে গেছে আর জেসিবিটার ভেতরে নাকি দুজন ছিল ঠিক আছে আর ওরা মানে one way রাস্তা ছিল আর খুব speed এ যাচ্ছিলো জেসিবিটা বিশাল speed এ যাচ্ছিলো তো এমন মেরেছে spot dead হয়ে গেছে একটা জায়গায় গিয়ে ধাক্কা মেরেছে spot dead তারপরে দেখলাম কি হয়েছে, প্রথমে আমরা বুঝতে পারিনি ঠিক আছে প্রথমে দেখি সব পুরো জ্যাম হয়ে গেছে ঠিক আছে পুলিশ টুলিশ গুলো এসে পুরো jam করে দিয়েছে চার চাকা গাড়ি লরি সব সব start দিয়ে দাঁড়িয়ে আছে আর আমাদের তো বাইক ছিল আমরা বাইক নিয়ে ওই কাটিয়ে কাটিয়ে পাশ কাটিয়ে দিয়ে যাচ্ছিলাম। তারপরে সামনে গিয়ে দেখি এরকম অবস্থা, বলছে একটা লোক কে দেখে বললাম যে কি হয়েছে বলছে এই রকম accident হয়েছে পুলিশ এসেছে তার পরে পুলিশ টুলিস দেখলাম। তার পরে দেখলাম পুরো spot dead হয়ে গেছে। আচ্ছা তুই বল আগে বাইক delivery র ও কাজ করেছিস না কি? বলছি তুই বাইক delivery র ও কাজ করেছিস তো? বাইক দিয়ে আসা?

বালি তারপরে airport কখনো দিঘা অনেক জায়গায় হম কিন্তু আমাকে আহ অনেক দিন আগে বলছিলো নাকি, বাইক delivery র কি একটা কাজ পেয়েছিলো নাকি শুনলাম। তার পরে কি একটা কাজ পেয়েছিলো নাকি ওটা নাকি licence থাকলে নাকি অনেক দূরে দূরে অবধি যেতে পারতি মানে নব্বই দিনেই delivery দেওয়ার কথা অনেক দূরে দূরে delivery হতো parday হাজার টাকা করে licence পৌঁছে দিতে হতো এক চাকার দুই চাকার চার চাকার হম আমি যে আজ দেখছি মানে ছেলেদের কাছে পয়সা না থাকলে ঠিক আছে সেই ছেলের কোনো মূল্য নেই। তুই যেখানেই যা যেই সম্পর্কতেই যা ঠিক আছে হম

উহ সব কিছুতে পয়সা সব কিছুতে হ্যাঁ আজকাল পয়সা তো সব জায়গায় লাগছে কে তাইনা?

হম তোর ওই চারটে আইডি করা হয়ে গেছে তোর নাকি কে? তোর চারটে আইডি করা হয়ে গেছে? না না আজকে পাঠাইনি ও আজকেই মানে ঐদিনকার পর থেকে কি আর কোনো আইডি ফাইডি পেয়েছিলো নাকি? কে? বলছি ঐদিনের পরে আর কোনো আইডি চেয়েছিলো? আজকেই চেয়েছিলো সকালে ও আজকে সকালবেলা আইডি চেয়েছিল,

বলছি group এ লিখেছিলো না personal কি? personal চেয়ে চেয়েছিলো তোকে যে তিনটে call পাঠিয়েছিল হম ওটাতে চেয়েছিলো বললো দাও দুটো পাঠাও তাড়াতাড়ি উম হ্যাঁ খরচা হয়ে গেছে আগে ছোট ব্যবসা করতাম এই যে দোকানে দোকানে মাল ফাল এই সব ছোট ব্যবসা হম সেটাই তো প্রথমেই যেখানে ছোটই করতে হবে খাটতেও হবে

একটা মিষ্টির দোকান খুললেও ভালো ঠিক আছে মিষ্টির দোকান মানুষ খেতে পারলে মিষ্টির দোকানও ভালো। কি? মিষ্টির দোকানেও ভালো হয় যেটা মানে যে চালাতে পারবে সে যেখানে সেখানে বিক্রি করবে মিষ্টির দোকান? হম ওটাই বলছি যে বিক্রি করতে পারবে সে যে কোনো জায়গাতে বিক্রি করে দেবে। হ্যাঁ হম হ্যাঁ? মিষ্টির দোকান কি বলছিস? মিষ্টির দোকানে আবার কি বিক্রি

হম সব থেকে ভালো এই দালাল ফালাল হয়ে যা ঠিক আছে ও হ্যাঁ ভালো টাকাই income হবে income এই সব যে কাজ গুলো করছিস এইগুলো তো permanent না ঠিক আছে

permanent আছে হম এটা বলি জি টিভিটা ওটা একদম ভালো হম

হম কি? এখানে অনেক কিছুই আছে বুঝলি আলামপুরে মোটামুটি কিছু কিছু আছে ঠিক আছে কাজ করার মতো আছে চ না একদিন কোথাও ঘুরে হ্যাঁ বেরোনো হয় বেরোনো যাবে ওটা নিয়ে চাপ নেই main ব্যাপারটা হচ্ছে আমি কি কাজ করবো ওটাই বুঝতে পারছি না ঠিক আছে আমার এই calling টা আর ভাল্লাগেনা call নিয়ে নিয়ে হ্যাঁ

ধর আমাদের এখানে road এর side একটা দোকান দেয়া থাকতো আমার ঠিক আছে ওই ওটা আমি ভাড়া দিয়ে দিতাম দোকান ভাড়া দেয় মোটামুটি তোর পনেরো হাজার টাকার ওপরেই পাবি

বলছি এই যে flat ট্যাট যারা বানায় এরা তো দালালি করে

ঠিক আছে তারপরে বানায় তারপরে হয়ে গেছে? হম

পকেটে পয়সা থাকে হম ওদের কাছে পয়সা থাকে মোটামুটি লোন নিয়ে করতে পারে হম কি জানি কি করা যায় বল, কিছু পড়াতে হবে বল, কি বলছিস?

হ্যাঁ খাওয়াবে বললো আমি ওটাই ঠিক আছে ঠিক আছে হম যেখানেই দেখতে পারবো বলতে তো পারবো তাই না? হম তোর কি complete হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ complete হয়ে গেছে ছাদে ওই ওপরের ঘরটা হচ্ছে তাহলে বিয়ে টিয়ে কবে করবি? ও এখন করবো পরে দু এক বছর পর ও একটা কাজ উম মানে মেয়ের বাড়িতে জানে যে মানে তোর ব্যাপারে জানে না জানে না? হ্যাঁ

আমি কি বলছি তোর পাড়াতে বলনা যদি হয় তোর পাড়ার কাজটা তোকে তো বললাম ফোন করতে নালে করতে ধ্যার আবার ফোন করবো লোকে আবার বলবে কি ঠিক আছে আজ ফোন করে তিন চার দিন পর ঠিক আছে।

চল ওই জেসিবি টা তাহলে ঢোকা যাক দুজনে জি টিভি আমারো হবে না জেসিবিতে graduation লাগবে graduation লাগবে? হম আমার তো আছে graduation হম ওই জন্যই তো আমি তোকে বললাম তোর graduation আছে বলেই আমি তোকে বললাম নইলে থোড়ি বলতাম কি করে ভাই গিয়ে ওখানে contact করবো? ওটা আমি ঠিক জানিনা বুঝলি তো ব্যাপারটা, ওটা আসলে খোঁজ নিতে হবে ওটা কিভাবে কি হবে গিয়ে জিজ্ঞেস করতে হয় গিয়ে জিজ্ঞেস জানি না ঠিক আছে তাও তুই আবার জিজ্ঞাসা করতে পারিস কোনো vacancy আছে কি না বা থাকতে পারে কি না, আর হয় ঠিক আছে ওখান থেকে মনে হয় হয় না এইচআর বেইচার মনে হয় না ঠিক আছে ঐটা

মালিক ম্যানেজার

রুচিত তো হসপিটাল এ কাজে যাচ্ছিলো শুনেছিস তো?

ও বলছিলো একই মাইনে থাকবে কোনোদিন বছরেও মাইনে বাড়বে না ও বললো তাহলে বেকার গিয়ে লাভ কি

হ্যাঁ ও আমায় বললো কোনো মাইনে বাড়বেই আমাকে ও কি বলেছিলো জানিস যে বললো যে আহ এক বছরের মধ্যে মাইনে বেড়ে হবে ওর ছাড়তো হাই টাই উঠে ঘুম পেয়ে যাচ্ছে এই weather টাই ওরকম না ঘুম পাবেই এখন, কি? বলছি weather টাই ওরকম বুঝলি ঘুম পাবার মতো

আরে তুই আমাকে একটা কথা বল ঠিক আছে যদি আমার আগে যদি নাই পাঠাতো ঠিক আছে এরকম কিছু? নাই কাটাতো এটা ঠিক

ওটা পরে বলছি এই call টা শেষ হলে বলছি

জোম্যাটোর গিয়ে ধর আইডি create হয়ে গিয়েছে training ফেনিং চলতো আমিও ভাবছি একটা কম্পিউটার কিনে ঢুকে যাবো কি বলিস? এই খানে ঢুকলে তো জানিস কি রকম অবস্থা এই খানে ঢুকলে এইসব কবে থেকে যেতে হবে? না এইযে lockdown এর পর এসব কাজ ঠিক আছে যে দূরে গিয়ে বাকি অন্য সময়ে অন্য কাজই ঠিক আছে হ্যাঁ lockdown এর সময় এসব কাজ ঠিক হলো হম নাহলে এসব খেতে নেই বেকার কাজ তো এখনো শিখতে পারোনি কি শিখছিস এখানে তাই না? এ কাজে কিছু শেখার নেই এটা যেটা আছে মানে এখানে যারা তোর এরা সব work from home এই আছে ঠিক আছে এরা কেউ work from office নেই এরা totally work from home এইখানে ধর তুই quality বা তোর work from home ই থাকবে

হ্যাঁ হম কাছে থেকে কিন্তু এই ঘরে বসে কাজ করলে ভুঁড়ি বেড়ে যাবে, ঠিক আছে ফালতু শরীরের ক্ষতি হবে। ঘরে বসে কাজ করলে এটা যে শুনতে ভাল্লাগছে কিন্তু ওই শরীরের একটুও হাঁটাচলা হবে না কিছুই হবেনা সারাদিন ওই ফোনই ঘাটবি আর কাজ ই করতে হবে এইভাবে কেটে যাবে। তোর যেমন ওই গিয়ে ভুঁড়ি টুরি হয়ে গেছিলো হালকা হলেও তার পরে তো এখন কমে গেছে এখন তো কিচ্ছু নেই। হ্যাঁ ঠিক আছে বিয়ে সাদী হয়ে গেলে তারপরে ভুঁড়ি টুরি হলে ঠিক আছে। এখন ভুরি টুরি হলে ভাল্লাগে? হম কি করা যায় কি? ও, এই একটি মোবাইল দে খালি আইফোন চালা নাকি? হম ও ঘুমাবি নাকি না এখন আবার আজকে তো meetup আছে তাই আজকে ছুটি হম আজকে ছুটি আছে উম চ হয়ে গেছে নাকি হম হয়ে গেছে চ

ঠিক আছে রাখ তাহলে ঠিক আছে রাখ তাহলে হম চ রাখছি হ্যাঁ হম

ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাসুলুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভাল আছি। আপনি কেমন আছেন? আল্লাহর রহমত রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনার সাথে আমি আমাদের শিক্ষাব্যবস্থা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি। এটা আপনি কি বলছেন? শিক্ষাব্যবস্থা আমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাবস্থা এই বিষয়ে আমিও আপনার সাথে কথা বলতে চাই। শিক্ষা আমাদের মৌলিক অধিকারগুলোর মধ্যে একটি। বর্তমান সরকার আ আমাদের শিক্ষাব্যবস্থান উন্নতির জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করছে এতে আপনার কি অভিমত আছে? হ্যা। অবশ্যই এক্ষেত্রে আমায়ও সহমত প্রকাশ করছি। বর্তমান সরকার শিক্ষা ব্যাবস্থার উন্নতির জন্য অনেক ।

গ্রহণ করেছে। এটি লক্ষ্যণীয় বিষয় এই সম্পর্কে আমি আরো কিছু বলতে চাচ্ছি সেটি হচ্ছে বর্তমান সময়ে আমাদের সরকার অনেক একটি ভালো ব্যাবস্থা পূর্ণ। পুর পূরণ করেছে সেটি বিনামূল্যে বই বিতরণ এ সম্পর্কে আপনি কি বলতে চান? হ্যা বর্তমান সরকার আমাদের শিক্ষাব্যবস্থায় কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, তার ভিতরে বিনামূল্যে বই বিতরন একটি পদক্ষেপ বা একটি কর্মসূচি। আমাদের সরকার প্রতি বছর বা শিক্ষা ব্যাবস্থা প্রতি বছর আমাদের দেশে বাংলাদেশে প্রতি বছর বসের শেষে নতুন বছরে আ, বিনামূল্য ছাত্রছাত্রীদের বই বিতরণ করা হয়, বিনামূল্যে বই বিতরনের কারণে আমাদের ছাত্রছাত্রীদের যেমন পড়ালেখার আগ্রহটা অনেক বাড়ছে এবং পড়ালেখার উন্নতি বাড়ছে এই কারণে। আমাদের দেশে পাস এর হার দিনদিন অনেক বৃদ্ধি পাচ্ছে তাছাড়াও সরকারের বিনামূল্যে বই বিতরন কর্মসূচির মাধ্যমে আমাদের এ দেশে বাংলাদেশে class প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সরকার বিনামূল্যে বই দিচ্ছে। এতে অভিভাবকদের খরচটা অনেক কমে যাচ্ছে। তাছাড়াও ছাত্রছাত্রীদের পড়ালেখার প্রতি আগ্রহটা অনেক বৃদ্ধি পাচ্ছে এক্ষেত্রে হয় টা যে ছাত্রছাত্রীরা তারা যে টাকাটা খরচ করে বই কিনা লাগতো সেক্ষেত্রে তাদের সেই family মানসিক prasure অনেকটাই কমে যাচ্ছে তাছাড়াও ছাত্রছাত্রীরা বিনা মুল্যে বই বিতরন করলে তাদের ভিতরে একটা আগ্রহ কাজ করে যে সে বিনামূল্যে বই পাচ্ছে। এ বিষয়ে আসল কথা হচ্ছে তাদের আগ্রহ টা বাড়ানোর জন্য সরকার আমাদের দেশে বিনামূল্যে বই বিতরন করছে। তাছাড়াও বিনামুল্যে বই বিতরণের কারণে ছাত্রছাত্রীদের পড়ালেখার আগ্রহটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে এক্ষেত্রে আমাদের পাসের হার টাও অনেক বৃদ্ধি পাচ্ছে তাছাড়াও। বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতি বছর একটা এই দিনটাতে প্রতি বছরের নতুন প্রথম দিনে একটা উৎসবের মতো কাজ করে যে সবাই একসাথে schoole এসে বিনামূল্যে বই নিয়ে নিচ্ছে। বইয়ের নতুন একটা গন্ধ পাচ্ছে সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের আমি বলতে পারি যে ছাত্রছাত্রীরা বিনামূল্যে বই বিতরণের কার্যক্রমটা আমাদের শিক্ষাক্ষেত্রে উন্নতি করার জন্যে একটি গুরত্ব পূর্ণ বিষয়ে এবং পদক্ষেপ নিতে চলেছে সরকার এবং এটা এক্ষেত্রে আমি আশাবাদী যে সরকার আমাদের এই কার্যক্রমটা আ প্রচলন বা এই কার্যক্রমটা recountinue চলতে থাকবে। আধুনিক class room সরকার আমাদের সরকার তাছাড়াও আধুনিক classroom জন্য busy অনেককিছু করছে। একটা সময় ছিল যে আধুনিক class room ছিলনা। আধুনিক classroom না থাকার কারণে আমরা উন্নত এবং মানসম্মত ভাবে এমন কিছু শিখতে পারতামনা। আমরা বইয়ের ভিতরে সীমাবদ্ধ থাকতাম এবং বই থেকে যতটুকু শিখতে পারতাম ঠিক ততটুকুই জানতাম না ততটুকুই পারতাম তাছাড়া এখন সরকার আমাদের আধুনিক classroom আধুনিক classroom ভিতরে রয়েছে যে laptop, computer, digital lab । project এগুলোর মাধ্যমে online class নেওয়া হয়। online class নেওয়ার প্রধানত সুবিধা টা হচ্ছে যে সরকার আ online সুবিধাটা হচ্ছে যে student রা। আ যেকোনো ভালো দেশের যেকোনো ভালো এবং দক্ষ sir class র sir class করতে পারতেছে বা তার থেকে যেকোনো সমস্যার সমাধান করতে পারতেছে। এক্ষেত্রে কি আধুনিক classroom নিয়ে কি আপনার কিছু বলার আছে? সরুপ সাহেব? জি জি অবশ্যই আধুনিক classroom নিয়ে আমার অভিমত অনেকটাই বেশি কেননা আমরা যখন প্রাচীন আমলের দেশ জি তখন এইরকম কোনো আধুনিক classroom ছিলনা যখন ছেলেপিলেরা পড়াশুনা করছে ছেলেমেয়েরা তখন আধুনিক classroom পায়নাই। দেখা যাচ্ছে ছোটখাটো একটা টিনের দর্জালান ছিল সেখানে গিয়ে সবাই class করছে আর আমরা প্রযুক্তিতে যেটা দেখতেছি অনেক সুন্দর ভাবে সাজানো গোছানো একটা আধুনিক classroom তৈরি করে দিচ্ছে সরকার আমাদের এই আধুনিক classroom মধ্যে অনেককিছু উপকরণ দেখতে পাই আমরা যেমন কয়েকটা উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে বলেন আপনি বলেন বাড়ছে আমাদের হচ্ছে computer আছে । desktop গুলো আছে, monitor আছে তারপরে projector আছে এই যে project বা এই project এর মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি । আবার মাঝে মাঝে এরকমও হচ্ছে যে আমাদের কোনো শিক্ষক মন্ডলী তিনি যদি উপস্থিত না থাকতে পারেন অনলাইন platform মাধ্যমে বা projector মাধ্যমে তিনি কিন্তু ছাত্রছাত্রীদের সাথে অনায়াসে class করে নিতে পারতেছেন। এটা কিন্তু অনেক সুন্দর একটা ব্যাবস্থাপনা আর আমার মনে হয় যে এই আধুনিক classroom ক্লা ব্যাবস্থাপনাতে আমাদের এ প্রজন্ম আগামী প্রজন্মগুলো আছে তারা ইনশাল্লাহ অনেকটা উপকৃত হচ্ছে এবং আমাদের digital বাংলাদেশ অনেকটাই এগিয়ে যাচ্ছে। আমি অবশ্যই আধুনিক সরকারের ওপরে এটা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবো, আর আশাবাদী থাকবো যে এই আধুনিক classroom গুলো যেনো প্রত্যেকটা বিদ্যালয়ে busy আমরা আমাদের college আমাদের ভার্সিটি যেগুলো আছে সব খানেই যেনো আমরা সতিদম দেখতে পাই কারণ এই আধুনিক classroom মধ্যে আমাদের শিক্ষক শিক্ষার্থীরা অনেক উপকৃত হচ্ছে কারণ আগে প্রথমত আমরা যেভাবে দেখতাম দেখাতো যে blackboard দিল, classroom গুলো চলত। কিন্তু এখন আমাদের অনেক ভালোভাবে এই আধুনিক room গুলোতে class করার জন্য প্রচুর মানে শিক্ষার যে অগ্রগতির যে ব্যাপার আছে সেটা অনেক

দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী তো আমি জানতে ছিলাম যে আপনার এ সম্পর্কে কি মতামত ব্যক্ত করতে চাচ্ছেন আসল কথা হচ্ছে যে দক্ষ অভিজ্ঞ শিক্ষক মন্ডলী থাকার কারণে বা দক্ষ অভিজ্ঞ শিক্ষক মন্ডলী যদি আমরা গড়ে তুলতে পারি একটা বিদ্যালয় বা এক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেক্ষেত্রে আসল কথা হচ্ছে আমার হচ্ছে যে শিক্ষার মান উন্নয়ন টা কিন্তু অনেক বৃদ্ধি পায়। আসল কথা দক্ষ ও

সে সহজে চিহ্নিত করতে পারে যে কোন ছাত্রটা আমার কথাটা বুঝছে বা কোন ছাত্রটা আমার শিক্ষার অংশটা বা আমার শেখানোর অংশটা বুঝতে পড়ছে বা কে বুজতে পারতেছে না এই যে দুর্বল ছাত্র এবং আ অভিজ্ঞ ছাত্র প্রায় দুর্বল ছা ছাত্র এবং সবল ছাত্রদের চিহ্নিত করে তাদের যা আলাদা আলাদা করে পাঠ দান করা তাদের দুর্বল point টা যে কোথায় শিখতে পারছে না কোথায় শিখতে পারতেছেনা এ জিনিসটা চিহ্নিত করেন, এই জিনিসটা চিহ্নিত করণের ক্ষেত্রে একজন দক্ষ শিক্ষক মন্ডলীর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করেন। একজন দক্ষ শিক্ষক একজন দক্ষ শিক্ষকই কিন্তু একটা ছাত্রর ভবিষ্যত গড়ে তো গড়ে তোলার জন্যে যথেষ্ট। একটা ছাত্রকে কিভাবে সে তৈরি করবে কিভাবে তার পড়া লেখার মাধ্যমে মান উন্নয়ন করবে কিভাবে তাকে করাইতে হবে কোন জিনিসটা সে সহজে শিখাতে পারবে, কোন জিনিসটা তার সময় লাগবে সে ভাবে চিহ্নিত করে তাকে সেভাবে পাঠ দান দেওয়া হয় দক্ষ শিখ একটা সময় ছিল যে দক্ষ শিক্ষক তৈরি করার জন্যে আমাদের আ আমাদের বিভিন্ন বিদ্যালয়ে তেমন কোনো কার্যক্রম বা পদক্ষেপ ছিলনা অংশগ্রহণ ছিলনা বা তেমন কোনো কিছু ছিলনা। এখন কিন্তু দেখেন আপনি আ বিভিন্ন বিদ্যালয়ে দক্ষ শিক্ষক ও শিক্ষক তৈরি করার জন্য শিক্ষক মন্ডলীদের বিভিন্ন training বা কর্মসূচির অংশগ্রহণ অংশগ্রহণ করতে হচ্ছে। তাদেরকে বিভিন্ন training এ আয়ত্তে নিয়ে আসা হচ্ছে। যেমন আ।